যে যাদের একটাই room তাদের ঘরে যখন covid হয়েছিল তারা কিভাবে survive করেছিল? হ্যাঁ, মানে আমরা কি নিজেদের safety টাও না আমরা নিজেরাও ঠিক করে রাখছি না।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 আজ আমাদের স্বাস্থ্যব্যবস্থা এতটা পিছনে থাকার কারণ হচ্ছে, আর একটা যে আমরা নিজেরা নিজেদের কারণ। আর আপনি যেইখানে থাকেন ঐখানে আপনি যেইসবে বলছেন। ওইখানে মানুষ দেখেন নিজেকে maintain করে বলে আজ এই পরিস্থিতে এসে দাঁড়ায়নি।

হ্যাঁ, ওটাই তো মানুষ এখন নিজের স্বাস্থ্য মানে নিজের স্বাস্থ্যর ব্যবস্থার জন্য কিছুই করেনা। সেই জন্য আপনি দেখতে পাবেন maximum time কি বলে? যে doctor এর ভুল ছিল। doctor এই ছিল। কিন্তু আপনি যদি আগের থেকেই সেই জিনিস গুলো করতেন না, এখন দেখবেন আপনি মানে কি বলে? sugar আপনি মানে ছোট-ছোট বাচ্ছার মধ্যেও পাচ্ছেন। পাচ্ছে কারণ কি এগুলোই যে, আগের থেকে বাচ্চার বেশি এই করেনি সে জন্যই স্বাস্থ্য মানে স্বাস্থ্য নিয়ে কেউ একটুও ভাবে না। যা হবে দেখে নেবে। সেই নিয়ে মানুষের এখন, হ্যাঁ, এটা আপনি একটু বাস্তব কথাই বললেন।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 সবকিছু কাছে সবকিছু করছে। একদিন তো মারা যেতেই হবে তাহলে বন্ধ কেন করব? আমি যখন মারা যাবো সেটা পরের কথা, আমি এখন যদি নিজের স্বাস্থ্য, শরীরটাতো যদি নিজে না দেখি। সেটাতো আমার নিজের ভুগতে হবে না?

হ্যাঁ ওটাই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 দশ-বারো বছর প্রযন্ত আরো ছোট-ছোট বাচ্ছাদের মধ্যে sugar পাওয়া যাবে। তারমধ্যে দেখবেন বাড়ীর লোক মানে কিছু তার কিছু করছে না। এরকম পরিবার আছে আমার নিজের দেখা। আচ্ছা, হ্যাঁ আপনি পশ্চিমবাংলাতে এই জিনিসটা প্রচুর পেয়ে থাকবেন। যে অনেক বাচ্ছা, আবার তো গ্রাম সাইডে এমন একটা যেমন আমার মামার বাড়ীর ঐখানে মানে chickenfox যখন হয় না? chickenfox তো শুনেছেন।

ওই fox এর তেমন কিছু মানে না। সবকিছু খায়, মানে যেটা doctor বারন করবে সেটাও খবে, যেটা বারন করবে না সেটাও খবে। মানে একজন কার হলে পুরো গ্রামটাতে ছড়িয়ে যায়।

একটা জিনিস যখন আমার হয়েছে আমি, আমি যদি এইটা সতর্কতা নেয় না, তো আমার থেকে আরো চারটা মানুষ বেচে যাবে। আর কিন্তু আমি যখন এইটা নেব না না,

কিন্তু চেষ্টা এটাই করা উচিত সবকটা মানুষকে যে না, যারা বোঝে না তাদেরকে বুঝাতে। হ্যাঁ সেটাই, গ্রামের মানুষ একটু একমই একটু বোঝে এখনো বোঝে এখনো মানে, শিক্ষার যতটা বাড়ুক এখনোই বোঝে না মানে যে রকম, কুসংস্কারে খুব বেশি মানে বিশ্বাস করে। এই সব জিনিসগুলো এখনো আছে।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 এই ওষুধ খেলে ঠিক হবে না, এই পাতাটা খেলে ঠিক হবে, এই কবিরাজের কাছে গেলে ঠিক হবে। মানে এখনো তাহলে, চিকিৎসা কিসের জন্য এসেছে? আহ চিকিৎসা ব্যবস্থা কে কাজে লাগাও না। এখন অনেক পরিবার আছে যে, এইটা করলে ঠিক হয়ে যাবে। এই হলুদ তেল এই ঐ লাগালে ঠিক হয়ে যাবে, এইটাতে ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার দেখাবো না। ওইটা তো পরে এসেছে, আমাদের যুগে জানিস আমরা এটা করে ভাল হয়েছিলাম। সেই time টা আলাদা এই টা সময়টা আলাদা। এইটা তো বঝানোর না? অনেক বাড়ি আছে অনেক যেটা আপনি বললেন কুসংস্কার। প্রচুর বাড়িতে আপনি পেয়ে থাকবেন। আপনি, প্রচুর পরিমানে পাবেন। হ্যাঁ সেটায়, কিন্তু একটা time ছিল যেটা ওটাতে ঠিক হত। কিন্তু এখন আপনি দেখবেন আহ মানে time এর সাথে মানুষ কেও পরিবর্তন করতে হয়।

হ্যাঁ মানুষ তো এটাই বোঝে না না? আমি আহ আপনি আমি বুঝি। কিন্তু আমরা যখন কাউকে বুঝাবো না? এই দেখেন সবার ঘাড়ে একটা কর্তব্য এই টা। মানুষ হয়ে যে মানুষটা বুঝতে পারছে না এই পরিস্থিতি গুলা, সেগুলা বুঝাবো একবার নাহলেও দশবার। কিন্তু আপনি maximum দেখবেন বুঝবে না। বলে ফেলবে একটু বেশি শিখে গেছিস ঐজন্যে বেশি বলছিস এই জিনিস গুলো পাবেন। খুব বেশি পরিমাণে পাবেন এগুলো। হ্যাঁ সেটাই।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

হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্গালোর হ্যাঁ ব্যাঙ্গালোরে তো চিকিৎসা ব্যবস্থা ছেড়েই দিন। আমাদের পশ্চিমবাংলা তারমানে তার আসেপাশেও আসতে পারবে না। এখানকার ব্যবস্থা মানে যা কিছু আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমরাও শুনেছি জিনিসটা যেটা আপনি বলছেন না শুনেছি। না আজ ভালো মানে আজকে আরো ভালো করে যানতে পেলাম আপনার কাছে যে এত ভালো। হ্যাঁ সেটাই, এত উন্নতি আপনাদের ওখানে চিকিৎসাব্যবস্থার যেটা আমাদের এখানে নেই। আর এতো এটা না হওয়ার কারণ হচ্ছে আমরাই।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

হ্যাঁ সেটাই। আপনি বললে বিশ্বাস করবেন না আমার এই মানে পাশের বাড়িতে একজন আছে, উনার বয়স হচ্ছে eighty one কিন্তু এখনো উনি আমাদের থেকেও কিন্তু অনেক ভালো মানে, ভালো position এ আছে। কারণ কি উনার মানে ছোটর থেকে নিয়মিত সবকিছু করেছে morning work হয়েছে। যত বছর আমি হাটা-চলা করতে শুনেছি তত বছর। নিয়মিত খাবার খায়, সেই জন্যই আপনি যদি দেখেন না মানে,

আসলেই আপনি দেখলে বলেতেই পারবেন না উনার বয়স এখন eighty one আপনি যেখানে থাকেন ঐখানে থাকে নাকি উনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষ ভালো থাকলেই ভালো। নিজের দের নিজের তা, আমার নিজের safety টা আমাকে নিজেকে বুঝতে হবে এটা frist যদি এটাই যদি এইটাই যদি না বুঝান তাহলে কিছু বলারই নেই। হ্যাঁ সেটাই।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 সবার তো বাড়িতেই জিনিসটা পাবেন না। এই জিনিসটা আপনি সব দিকতে কিন্তু আপনি এই সালটা আসুন এই সালে দেখুন প্রায় প্রায় সবা বাড়ীর মানুষজন খুবই মানে এখানকার, চিকিৎসাব্যবস্থা ভালো আছে কিন্তু এদের এত taka লাগে না বাইরে মানে বাইরে থেকে লোক এসে এদের taka মানে পকেট ভরে।

আমি আপনাকে বললাম না যে পশ্চিমবাংলা থেকে প্রচুর পরিমানে মানুষ যায় ওখানে চিকিৎসা করাতে।

আমারি মানে বাড়ির লোক পশ্চিমবাংলা তে কতবার এসছে আমার বাড়ি থেকে এখানে ডাক্তার দেখানোর জন্য।

ঐটাই তো বলছি এই এইখানে, আপনার ওইখানে যেই সুযোগ সুবিধাটা আছে ওইটা দিতে আমার নিজের state থাকতো। আমি কি যেতাম নিজের জায়গা ছেড়ে অন্য কোথাও? এই জিনিসটা তো আমাদের এখানে নেই ঐ জন্য মানুষকে বাধ্য হয়ে ওখানে যেতে হচ্ছে। নিজের জীবন বাচাবার জন্য। হম নিজের স্বাস্থ্য কি নিজেকেই দেখতে হবে। আপনাদের কোন আহ চিকিৎসা ব্যবস্থা খুবই পরিমানে ভালো না? হ্যাঁ খুবই পরিমানে। তারপরে, পশ্চিমবাংলাই আপনি মানে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা নয় থাকে কিন্তুকিন্তু আপনি ব্যাঙ্গালোরের এই side আসুন আপনির। মানে আপনার আমাদের কি রকম? রাস্তা টা কিরকম নোংরা side এ ওইসব আপনি কিছুই দেখতে পারবেন না। এত পরিষ্কার জায়গা না কি বলব আর মানুষগুলো আপনাকে দেখে কিন্তু মনে লাগবেনা সব কালো কালো। মানে যারা ওখানকার local মানুষ তাদের কথা বলছি। মানুষ দেখে ভালো লাগবে না, কিন্তু এত পরিষ্কার। মানে ধারণার বাইরে আমরা কোনদিন ওদের তুলনায় অত পরিষ্কার হতে পারব না।

হ্যাঁ শুনেছি আমি আপনি যেগুলো বলছেন এগুলো শুনেছি। কিন্তু আজকে আব মানে একজনের সাথে কথা বলেছি ওই খানে থাকে। তার সাথে কথা বলে আরো ভালো করে জানতে পেলাম, যে ওই জায়গাটা কি পরিমানে ভালো। আর,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

হ্যাঁ সেটাই তো। থাকলে কোনদিন কোন মানুষ কারো যায়গা ছেড়ে আসবে না, যেহেতু নেই সেইজন্য মানুষকে যেতে হয়।

মানুষকে না আহ আর একটা মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য সবকিছুই করবে, সেখানে যাওয়ার দরকার। আর কেউতো চাইবে না যে আমার জীবনটা চলে যাক কিন্তু, এইটা তখন আমরা উম মানে ভাবি যখন আমাদের কাছে রাস্তা থাকে না। যখন আমাদের কাছে রাস্তাই রাস্তা তখন আমরা তখন নিজের শরীরটা নিয়ে ভাবি না। তখন আমরা যে কাজগুলো করার নয় সেগুলো আমরা করি। সবথেকে বেশি করে থাকি। আপনি দেখবেন, এত পরিমানে খাওয়া আহ মানে সকালে মানে বাঙ্গালীদের বেশি করে হচ্চে আমাদের ওয়েস্টবেঙ্গল অনেক পরিবার আছে। সকালে লুচি পরাটা, না হলে চলবেই না। আর ওই তেল খাওয়ার টা যে নিজের শরীরের জন্য কতটা খারাপ সেটা বুঝবে না। সেটা বুঝছে না। হ্যাঁ সেটাই তো। মানুষকে তেলডা পরিমাণে তেল মশলা মানে একদমি কমডা কম খওয়াডাই উচিত, একদমি কম।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

আপনি একটা, আপনি রাতে ঘুমাবার সকালে উঠে minimum আটঘন্টা ঘুম নেন। তারপরে আপনি উঠে আপনার পেটা পুরো খালি। ঐ খালি পেটে যদি আপনি তেল খাবার খাবেন তাহলে আপনার, তাহলে শরীরটা আমার খারাপ করবেনা লোকের করবে? কিন্তু ঐটা আপনি বুঝেগেছেন তারপরে হচ্চে চপজাতীয় তেলজতীয় সব খাবারই খাওয়া হয়। সব খাবারই তেলজাতীয় খাওয়া হয়। প্রচুর মানে বাঙ্গালী মানে প্রচুর মানে তেলের জিনিশ, মসলা এইসব প্রচুর মানে খওয়া। তেলে ভাজাটা মানে একটা frist priority বললে চলে। প্রচুর মানে দুপুরবেলা, আপনার বিকেল বেলাটাতে তো দরকারি। তাই বলে সবার

আমি বলছি প্রায় প্রায় সব বাড়িতেই এই জিনিসগুলো বিকেলবেলাতে আসে, প্রায় প্রায় সবইকার বাড়িতে। হ্যাঁ আমাদের এই side এ আসে আমি জানি, আপনাদের ঐ side এ এত পরিমানে খায় কিনা সেটা জানি না। এই side এ মানে হয় না এইরকম নয় হয়। কিন্তু

তেলের মানে জিনিস হয় না। আপনি যদি এইখানকার মানে কোন local এর বাড়িতে খাবার খান। তো আপনি বলবেন যে এই খাবারের মধ্যে তেলেই নেই। খেতে এত মানে সুসবাধু মানে এত সুন্দর হয় সবকিছু protein এর জিনিসই maximu থাকে। আচ্ছা, আপনার সাথে এইনিয়ে কথা বলে খুবই ভালো লাগলো। আশা করি আবার অন্যকখনো আপনার সাথে কখনো কথা আবার যেমন বলতে পারব। হ বলতে পারি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমারও আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। হ্যাঁ, আপনার সাথে কথা বলে সত্যিকারে খুবই ভালো লাগলো।

হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? ভালো আপনি কেমন আছে ভাইয়া?

হ্যাঁ ভালো আপনি কেমন খবর?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 hundred percent হলো পাশের হার চাকরির বেলায় নাই কি করে ভালো থাকবো?

পড়াশোনা করে করে করে টাকা পয়সা ছাড়া কোনো চাকরি নাই, মামা খালু ছাড়া চাকরি তাও তাও হয় না,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 হ্যাঁ এবার শেষ হয়ে যাচ্ছে আছে final year শেষ হয়ে যাচ্ছে এর পরে চাকরি preparation নেব চেষ্টা করতে কিন্তু চাকরি তো হচ্ছে না cv দিলাম অনেক জায়গাতে কেউ তো, চাকরি দিতে না পারছে না, তো আপনি কণ্ঠ আস্তে শোনা যাই কি জন্য ভাইয়া? নেটওয়ার্ক এর problem কারনে এই সমস্যা টা হচ্ছে এখন শোনা যাই. হ্যাঁ ভাই এখন শোনা যাই. ওই তো নেট এর problemwifiproblem নেট খুব distrub করছে কি জানো বলতে শিলে ভাইয়া? বলতেসি যে এখন তো টাকা ছাড়া চাকরি হচ্ছে না বাংলাদেশে অনেক দুর্নীতি। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু দিন আগে আমার এলাকায় এক কলেজ এর হলো মনে করলাম যে আমি ও একটা apply করি. যার লোক আছে, যার টাকা আছে তার চাকরি হবে তাছাড়া চাকরি হবে ও না, পরে আমি আর আগাইলাম না একজন প্রস্তাব দিয়েছিলো যে এত টাকা দাও. আমি চাকরি দিচ্ছি একটা এরপরে family সাথে সুলা পরমার্শ করে দেখলাম family লোকজন মানা করলো। বললো যে চাকরি দিতে পারবে না নষ্ট হয়ে যাবে তো পরে আর এগোইনি দেখি এখন অন্যদিকে try করতেছি দেখি কবে কি হয়. তোমার খবর কি?

না না, কেউ ছিল না দেখেই তো সমস্যা লোক নেই তো লোক লোকও নাই তেমন টাকা পয়সাও নাই মানে মধ্যবিত্ত family হলে যা হয়, এজন্যই তো আমি ভাবতেছি হচ্ছে যে পড়াশোনা করে চাকরি নাই এই জন্য বাড়ি বাইরের ভাষা গুলো শিখে যদি বাইরে যেতে পার, হ্যাঁ তোমার decision টাই সঠিক।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 শেখো কোরিয়ান ভাষা শেখো শিখে চলে যাও কোরিয়ানটা অনেক demand বাইরে গেলে পরে তুমি চাগার লাখ টাকা করে পাঠাতে পারবে দেশে। কোরিয়ান ভাষায় দু একটা Dialogue শোনাবো ভাইয়া। হ্যাঁ শোনাও দেখি।

মসুল দুয়া দয়ি কাইও, এটার মানে কি বাংলায় বলো বাংলায় একটু করে দাও,

সহজ কি ভাই একটা চাকরি দরকার ভাইয়ের চাকরি নাই তাহলে বিয়ে-শাদী হচ্ছে না ভাইয়া বয়স তো কম হচ্ছে না তাছাড়া তোমার কাছ থেকে কি সাহায্য নেবো? মন সিং শাম সারুল। তোমার ভাষা গুলো, পত্র লিখে দিন ভালো করে আবেদন করুন তারপর তো হচ্ছে চাকরি আপনি পাবেন। আহ হ্যাঁ আবেদন তো করতেই হবে তো লাভ তো হচ্ছে না যার মামা খালু আছে টাকা পয়সা আছে তার হচ্ছে আমাদের তো কেউ নাই মধ্যবিত্ত family র ছেলে।

এখন দেশে ধরো কোটা কোটা হয়ে গেছে বুঝছো এই কোটা সেই কোটা ওটা আমাদের কোনো কোটা নাই. একটু জোরে বলো শোনা যাচ্ছে না. তো হচ্ছে যে মানে ভালো দেখে মেয়ে বিয়ে করে চাকরি নেবেন, হ্যাঁ ভাই ওই দিকে গেলে আরো প্যারা বেশি ভাই তখন মেয়ে বলবে যে আমি কিছু করতে পারবো না তোমাকে চাকরি তুমি চাকরি করেই খাও মানে। কি বলবো মধ্যবিত্ত family হলে যা হয় মানে যেদিকেই যাবে সেদিকে আমাদেরকে, ঠিক করে দেখতেছি আপনারই রান্নাবান্না করার লাগতাসে তাই না?

তখন আমাকে চাকরি করাও লাগবে ওর~ওর কাজও করাও লাগবে তাহলে বিয়ে করার থেকে না করা ভালো, চাকরি থেকে না লেওয়া ভালো, মানে অফিসারের কাজ করা লাগবে বাসার কাজও করা লাগবে তাহলে ক দিকে pressure লাগবে দেখো? তাহলে এখন থেকে preparation নিয়ে নেন, হ্যাঁ হ্যাঁ ওই জন্য তো preparation নিচ্ছি ভাইয়া এটা তো পড়াশোনা চাকরি-বাকরি পড়াশোনা করতেছি,

হ্যাঁ বাসা~বাসা থেকে বাসা থেকে তো ওইরকম preparation নেওয়া যায় না খোঁজখবরও পাওয়া যায় না পত্রিকা ফ্রতিকা থেকে news আসে, ওদের তো শহরে, ও আপনাদের বাসায় খালায এসে রান্না করে দেয় না আপনাদেড় করা লাগে,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 ও তাহলে মেসের খালার কাছ থেকে শিখে নেবেন রান্নাবান্না করা. রান্নাবারা তো করা যায় ভাইয়া তখন ওই job করে এসে পরবর্তীতে ঘরে বউ থাকলে কি আর রান্না করতে মন চাইবে কিছু করতে তো হবে,

তাহলে কি job খুঁজতেছেন ভাইয়া?

আপনি হচ্ছেন যে সামনে আছে বিশেষ preparation নেবেন, হ্যাঁ হ্যাঁ ওটাতে দেখি ওটাতে আমি ইয়ে করতেছি ওটার জন্যই পড়াশোনা ওটার জন্যই করছি। তার জন্য তো অনেক প্রচুর পড়াশোনা করা লাগবে। হ্যাঁ অনেক প্রচন্ড পড়াশোনা করা লাগবে মাথায় ঘাম পা এ ফেলানো লাগবে তাছাড়া হবে না খালি বসে থাকলে হবে না পড়াশোনা করতে হবে. মাঝে মাঝে নিতে হবে খালি পড়াশোনা ভিতর থাকলেও হবে না সব দিকে থাকা লাগবে, আপনার কোন bad habit আছে নাকি? bad habit বলতে নাই আবার আছে তো ঘুম টুম ঘুম বেশি মারি মাঝে মধ্যে একটু নেশা ভাং করি অনেক রাত জাগা লাগেনা।

হ্যাঁ girl friend অত সময় নেই না কারণ পড়াশোনা করা লাগবে ভেবে সময় দিতে পারবো না তাছাড়া কথা বলতে গেলে অনেক সময় দিতে হবে, হচ্ছে যে তোরে বিয়ে করবো তোকে তোর বাপরে বলে আমাকে একটা চাকরি দিয়ে দে এখনকার পরিবেশ সাথে হবে না ওই চাকরি পাইলে আবার ফেরত আসবে চাকরি না পেলে চলে যাবে বলবে না যে আমার বিয়ে হয়ে যাচ্ছে এই বলবে ও না.

তাহলে ওরকম girl friend রেখে লাভ কি. হ্যাঁ ওই রকম girl friend রেখে লাভ নাই শুনলাম আপনার একটা হচ্ছে যে friend রা কি বেড়াতে গেছিল girl friend নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ girlfriend নিয়ে ঘুরতে যেয়ে চোট খেয়ে গেছে তো বর্তমানে তো ঝামেলার মধ্যেই আছে ওটার, ওটাই tension কয়েকদিন ছিলাম এখন আপাতত একটু ওই pressure থেকে বের হয়ে গেছি এখনো। আপনি তাহলে বিসি এস সি জন্য কেমন preparation নিচ্ছেন। হ্যাঁ নিচ্ছি ভাইয়া আমার আমি hundred percent দিচ্ছি এখন পরীক্ষা হলে তো hundred percent দিতে পারছি না এটাই তো সমস্যা, তাহলে বেশি prreparation নেবেন তাহলে, বেশি নিলে মাথায় ওতো ঝামেলা মানে মানে নিতে হবে আর মাথার ভেতরে থাকতে হবে নাকি বেশি preparation নিতে গেলে তো বেশি। ইয়ে করতে হবে মানে বেশি মানে। কি আর বলবো। হ্যাঁ তোমার নাকি, বি এস সি র preparation এই পর্যন্ত শেষ,

আপনার পরীক্ষা বিশেষ পরীক্ষা কবে থেকে, এই তো সামনে।